একটি মন্দিরের দৃশ্য এটি পুরো উম রঙ্গিন বাতি দিয়ে সাজানো।

মন্দিরের চারিপাশে ওয়ালটি মালা দিয়ে সাজানো।

এখানে সবুজ রঙের অনেক গাছপালা দেখা যাচ্ছে।

একটি বিল্ডিংয়ের সবি যেখানে একটি বড় গেট পাশে।

দুজন লোক দাঁড়িয়ে আছে জলে খুব বেশি ঢেউ উঠছে।

নীল রঙ্গের হলুদ রঙ্গের আকাশী রঙ্গের সবুজ রঙ্গের লাল রঙ্গের ।

এখানে সমুদ্রের তীরের একটি দৃশ্য এখানে একটি মন্দিরও আছে অনেকগুলো বাতি সাজানো আছে।

এবং নীচের দুইজন লোক মুখে মাক্স দিয়ে এদিকে তাকাচচে।

একজন বালক পাইপ হাতে নিয়ে ফুল গাছে জল দিচ্ছে।

যেখানে কয়েকজন লোক ব্যায়াম করছে তাদের নীচে নীল রঙ্গের কমলা রঙ্গের গোলাপী রঙ্গের সাদা রঙ্গের কাপড় দেখতে পাচ্ছি।

এখানে একটি খুলা ময়দান দেখতে পাচ্ছি।

চারিপাশে অনেক গাছপালা আছে এবং ছোট ছোট গাছও দেখা যাচ্ছে উপরে খুলা আকাশও সেখানে দেখা যাচ্ছে।

পাশে একটা বড় সবুজ রঙ্গের ব্যানারও লাগানো আছে।

ইস্কুল টিতে সাদা রং করা ছাত্রগুলি সাদা এবং কালো রঙের কাপড় পরে বসে আছে।

একটি গরুর ফার্মের দৃশ্য।

এবং কালো রঙ্গের লাল রঙয়ের হলুদ রঙের কয়েকটি বাক্সও সেখানে রাখা আছে।

এবং গরে অনেকগুলো জানালাও দেখা যাচ্ছে।

এবং কিসু বক্সের রং হলুদও আসে সেখানে গরটির ওপর সাদা রঙে--

একানে একটি গর দেখা যাচ্ছে।

এবং অনেকজন লোক দাঁড়িয়ে আছে কয়েকজন উম লোক গল্প করচে কয়েকজন লোক হাঁটাফিরা করছে।

উপরে একটি হলুদ রঙ্গের ঘরও দেখা যাচ্ছে।

এবং একটি খুঁটিতে একটি বিদ্যুতের বোর্ড -ও দেখা যা--

ঘরটির সামোনে বড় খুলা মাঠ সবুজ মাঠ দেখা যাচ্ছে।